এটি একটি বইয়ের দোকান।

বেশ সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য।

কিছু বাইক বাইরে দাঁড় করানো আছে।

পশে মনে হয় হসপিতাল রয়েছে ।

এই মল টিতে সব দামের রেট ফিক্সড করা রয়েছে।